এখন যে ছবিতে আমার সামনে খুলে গেছে এটি একটি দোকানের ছবি। দোকানের মধ্যে প্রচুর জামা কাপড় রয়েছে।

সামনে একটি লোক দাঁড়িয়ে রয়েছে এবং দুতলাতেও একটি লোক দাঁড়িয়ে আছে।

এই ছবি তে প্রথমেই চোখে পড়ছে এখানে আটকানো রয়েছে একটি বড়ো এবং।